এখন সকাল বেলা। সামনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে একটা বড়ো পাথর রয়েছে চারিদিকে গাছপালা রয়েছে এই পাথরটা আ-আ পাথরটা রঙিন আর চারিদিকে গাছপালা রং গুলো সবুজ।

সময়টা হচ্ছে সকালবেলা সামনে একটি বৈদ্যুতিন বাতিস্তম্ভ দেখা যাচ্ছে এখানে বৈদ্যুতিক তার এখান থেকে ওখানে ছড়িয়ে রয়েছে সামনে একটি দেওয়াল দেখা যাচ্ছে দেওয়ালটা রঙিন সামনে বিল্ডিং -ও দেখা আছে বিল্ডিং - এর রং সাদা।